এই ছবিটিতে একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি। বাড়িটা হলুদ রঙের। বাড়িটা একটা পোস্ট অফিসের ছবি। ।

এটি মেদিনীপুর রেল স্টেশন এটা রেল দাঁড়িয়ে রয়েছে রেল -এর দরজা জানলা দেখা যাচ্ছে রেল -এর স্টেশন তার উপরে টিন দিয়ে ছাওয়া--

আরে কিছুটা দূরে একটা ইলেকট্রিক টাওয়ার দেখা যাচ্ছে। আর দোতলা বাড়ি দেখা যাচ্ছে। কিছু গাছ রয়েছে পাঁচিলের ধারে একটা বড় ইলেকট্রিক পোস্ট রো--

একটা মোবাইল নাম্বার দিয়েছে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা কোলে একজন শিশুকে নিয়ে কাপড়ে দেখছে দোকানের ভেতর দিকে কিছু মানুষকে দেখা যাচ্ছে আর বিভিন্ন রংবেরোনো জামাও লক্ষ্য কর --